তারা একটি নেট - এর কভার করা একটি জালের ভিতরে বসে রয়েছে --

আ অটোর উপরে একটি পা তুলে দাঁড়িয়ে রয়েছে। পশে একটি - ই দোকান দেখা যাচ্ছে যেখানে একটি বৃদ্ধ লোক বসে রয়েছে --